এটা একটা মন্দির মন্দিরের ভিতরে ঠাকুর পূজা করতেছে পুরোহিত।

উপরে অনেকগুলো ফ্যান ঝোলানো রয়েছে ওই দূরে লাল ড্রাম দেখা যাচ্ছে ঘরটায় জালানা রয়েছে।

একটা সাইকেল বাইক চার চাকা গাড়ি আছে।

সবুজ কালার টিন দিয়ে ঘর আছে।

এটা একটা পার্ক পার্কের ভেতরে খেলনা করার জিনিস অনেক আছে।

একটা মহিলা একটা লোক যে যাইতেছে।

এটা একটা শোরুম এখানে অনেকগুলো টি_ভি রয়েছে।

মুরথির গায়ে সোনালী কালার রং দিয়ে চাদর আছে হাতে বাজু দেখা যাচ্ছে।

এখানে সি_সি টি_ভি ক্যামেরা আবদ্ধ সবাই একটা আগুন নেবানো গ্যাস পাইপ রয়েছে।

এখানে অনেকগুলো ছোট বড় পাথর রয়েছে।

বাড়িটা ভাঙাচূরা আর ছোট ছোট ঘাস রয়েছে।

উপর দোকানে এছি লাইট রয়েছে অনেক ধরনের কিরিম দেখা যাচ্ছে।

ভিতরে একটা পানির ড্রাম সহ স্টান আছে।

আশেপাশে গাছ কলাগাছ দেকা যাচ্ছে।

দু তিনটা লোক দূরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

অল্প একটু জায়গায় পানি দেখা যাচ্ছে কিছু গাছপালা রয়েছে।

এখানে গাছগুলো সবুজ কাপড় দিয়ে মোড়ানো আছে।

মহিলাটা বসে রয়েছে তিন নাম্বার প্লাটফম পাশে একটা লাল কালার ঘর আছে একটা ডাস্টবিন রয়েছে।

একটা লোক ভিতরে বসে বাইরে চারটা মহিলা দোকানের সামোনে ।

এটা একটা দোকান দোকানের ভিতরে অনেক জিনিস রাখা আছে।

নিচে একটা প্লাস্টিকের স্ ঠোঙ্গা রাখা আছে।

এখানে গেট -এর সামোনে একটা ছেলে কালো কালার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে।

মেশিন পাইপ দেখা যাচ্ছে দূরে কিছু কাপড় উম শুকাইতে দিছে।

এটা একটা নাচ্ছারি এখানে অনেকগুলো ফুল ফুলের চারা গাছ রয়েছে।